এবং পাঁচটি কচ্ছপ এবং নীচে পাঁচটি কচ্ছপ --

আমি এই চিত্রটিতে দেখতে পাচ্ছি যে এটি একটি বিশাল বড়ো নদী | সেই নদী ধারে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি।

আমিই এই চিত্রটিতে দেখতে পাচ্ছি যে এটি একটি বিরিয়ানি -র দোকান | এখানে একটি প্লেট -এ বিরিয়ানি দেওয়া আছে জগ আছে সোফট আছে এবং চেয়ার আছে টেবিল আছে এবং--